লিব্রিঅফিস মাথ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস Math এর পরিচিতি এবং সূত্র সম্পাদক নিয়ে আলোচনা করবো
আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো লিব্রিঅফিস মাথ কী
মাথ ব্যবহার এর জন্য সিস্টেমের আবশ্যক বৈশিষ্ট্য
ফরমুলা এডিটর বা সূত্র সম্পাদক ব্যবহার করা
সাধারণ ফর্মুলা লেখা
জানা যাক লিব্রিঅফিস মাথ আসলে কী
লিব্রিঅফিস মাথ হল একটি সফটওয়্যার আপ্লিকেশন যার দ্বারা গাণিতিক সূত্র তৈরী এবং সেটি এডিট বা সম্পাদন করা যায়
এটি লিব্রিঅফিস সংকলনের মধ্যে থাকে এবং তাই এটি ওপেন সোর্স বিনামূল্য এবং কোনো বাধা ছাড়াই এটিকে বিতরণ করা যায়
মাথ দ্বারা তৈরী করা সূত্র এবং সমীকরণ গুলি এককভাবে থাকতে পারে
অথবা লিব্রিঅফিস সংকলনের অন্য কোনো নথিতেও সেটিকে ব্যবহার করা যেতে পারে
সূত্রগুলি রাইটের বা Calc এর নথিতেও ঢোকানো যায়
সুত্রগুলির কিছু উদাহরণ হল ভগ্নাংশ সমকলন সমীকরণ এবং ম্যাটরিক্স
এখন জানা যাক মাথ ব্যবহার এর জন্য সিস্টেমের আবশ্যক বৈশিষ্ট্যগুলি কি কি
উইন্ডোজ এর জন্য মাইক্রোসফট উইন্ডোজ 2000 সার্ভিস প্যাক 4 বা উচ্চতর এক্সপি ভিস্তা বা উইন্ডোজ 7
Pentium এর সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি 256 এমবি রাম 512 এমবি রাম বাঞ্ছনীয় উবুন্টু লিনাক্স এর জন্য লিনাক্স কার্নেল সংস্করণ 2618 বা উচ্চতর Pentium এর সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি 512এমবি রাম বাঞ্ছনীয় সিস্টেমের আবশ্যক বৈশিষ্ট্য সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য লিব্রিঅফিস ওএবসাইট এ দেখুন
যদি আগে থেকেই লিব্রিঅফিস সংকলন প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাহলে আপনি লিব্রিঅফিস সংকলনের প্রোগ্রাম এর মধ্যে মাথ পাবেন
যদি আপনার লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা না থাকে তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটিকে ডাউনলোড করতে পারেন
লিনাক্স এ সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করেও এটি ইনস্টল করা যেতে পারে
অমি লিব্রিঅফিস সংকলন ৩৩৩ ইনস্টল করেছি
একটি মাথ অ্যাপ্লিকেশন খোলা যাক
ইভিন্ডোজ এ স্টার্ট মেনুতে যান
ক্লিক করুন এএলএল প্রোগ্রামসগ্টগট লিব্রিঅফিস সুইটেগটগট লিব্রিঅফিস মাথ অথবা আমরা লিব্রিঅফিস Math কে লিব্রিঅফিস রাইটের নথি থেকেও চালাতে পারি
লিব্রিঅফিস রাইটের এ ক্লিক করে একটি নতুন টেক্সট ডকুমেন্ট খুলুন
এখন রাইটের উইন্ডোত়ে মাথ শুরু করা যাক
প্রধান মেনু বারের ইনসার্ট মেনু ত়ে ক্লিক করুন এবং তারপর নীচের দিকে থাকা অবজেক্ট এবং তারপর ক্লিক করুন ফরমুলা
এখন আমরা রাইটের উইন্ডোত়ে তিনটি এলাকা দেখতে পাচ্ছি
প্রথমটি হল রাইটের এলাকা যেটি উপরে আছে
এখানে একটি ছোট ধূসর বাক্স আছে
আমরা যে সমীকরণ বা সূত্রগুলি লিখব সেগুলি এখানে গাণিতিক রূপে দেখা যাবে
দ্বিতীয়টি হল ফরমুলা এডিটর বা সূত্র সম্পাদক এলাকা যেটি নীচে আছে
এখানে গাণিতিক সূত্রগুলিকে বিশেষ মার্কআপ ভাষায় লেখা হয়
তৃতীয়টি হল এলিমেন্টস উইন্ডো যেটি ডানদিকে দেখা থাকে
যদি আপনি এলিমেন্টস উইনডো দেখতে না পান তাহলে সেটিকে দেখতে ভিউ মেনুতে ক্লিক করুন তারপর এলিমেন্টস বেছে নিন
এই উইন্ডোত়ে অনেক গাণিতিক চিন্হ এবং গাণিতিক রাশি আছে
রাইটের এলাকায় ধূসর বাক্সের বাইরে একবার ক্লিক করলেই মাথ উইন্ডো অদৃশ্য হয়ে যায়
ধূসর বাক্সতে ডবল ক্লিক করে মাথ ফরমুলা এডিটর এবং এলিমেন্টস উইন্ডো ফিরিয়ে আনুন
এবার একটি সহজ গুনের সূত্র লেখা যাক ৪ গুনচিন্হ ৩ সমানচিন্হ ১২
এই এলিমেন্টস উইন্ডোত়ে উপরে চিন্হগুলির বিভাগ এবং নীচে চিন্হগুলি রয়েছে
এটি দেখাচ্ছে ইউনারি বা বাইনারি অপারেটরসহ
নীচে এখানে অনেক গাণিতিকচিন্হ যেমন যোগ বিয়োগ গুন এবং ভাগ দেখা যাচ্ছে
দ্বিতীয় সারির a গুন b অর্থাত যেটি গুন বোঝাচ্ছে সেটিতে ক্লিক করুন
এখন ফরমুলা এডিটর উইন্ডোটি লক্ষ্য করুন
এখানে দুটি স্থানধারক টাইমস শব্দ দ্বারা আলাদা করা আছে
এছাড়াও লক্ষ্য করুন উপরের রাইটের ধূসর বাক্স এলাকায় দুটো চতুর্ভূজ গুন চিন্হ দ্বারা আলাদা করা আছে
প্রথম স্থানধারকে ডবল ক্লিক করে সেটি উজ্জ্বল করে নিন এবং তারপর লিখুন ৪
এবার দ্বিতীয় স্থানধারকটি উজ্জ্বল করে নিন এবং লিখুন ৩
লক্ষ্য করুন রাইটের ধূসর বাক্সটি নিজে থেকেই পরিবর্তন হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ৪ গুন ৩
এছাড়াও আমরা উপরে ভিউ মেনু ক্লিক করে আপডেট বেছে নিতে পারি
অথবা আমরা কিবোর্ড শর্টকাট ফ9 ব্যবহার করে উইন্ডো রিফ্রেশ করে নিতে পারি
এবার এই সূত্রটি সম্পূর্ণ করা যাক
এখানে সমানচিহ্ন ১২ যোগ করুন
এরজন্য এলিমেন্টস উইন্ডোর ক্যাটেগরিস বিভাগের দ্বিতীয় আইকন অর্থাৎ রিলেশনসহ ক্লিক করুন
এখানে বিভিন্ন সম্পর্ক উপাদানগুলি লক্ষ্য করুন
প্রথমটি নির্বাচন করা যাক160 a সমান b প্রথম স্থানধারকটি মুছে দিন এবং দ্বিতীয় স্থানধারক এ ১২ লিখুন
তাহলে রাইটের এলাকায় প্রথম একটি সহজ সূত্রটি লেখা হয়ে গেছে
৪ গুন ৩ সমান ১২
এখন আমরা জেনে গেছি কিভাবে এলিমেন্টস উইন্ডোর চিন্হগুলি ব্যবহার করে খুব সহজে একটি সূত্র লেখা যায়
আমরা সূত্র লিখতে ফরমুলা এডিটর বা সুত্র সম্পাদক উইন্ডোর উপর রাইট ক্লিক করতে পারি এবং তারপর এখান থেকে চিন্হগুলি বেছে নিতে পারি
কনটেক্সট মেনুতেও এলিমেন্টস উইন্ডোর চিন্হগুলির মতই চিন্হ আছে
কোনো বিভাগ নির্বাচন করলে সেই বিভাগে উপলব্ধ চিহ্নগুলি দেখা যায়
সূত্র লেখার একটি তৃতীয় উপায় আছে
আমরা ফরমুলা এডিটর উইন্ডোত়ে সরাসরি সূত্র লিখতে পারি
এখানে আমরা একটি বিশেষ মার্কআপ ভাষা ব্যবহার করবো যেটি মাথ অ্যাপ্লিকেশন বুঝতে পারে
আমরা ইতিমধ্যেই মার্কআপ ভাষার একটি সাধারণ উদাহরণ দেখে নিয়েছি
৪ টাইমস ৩ সমান ১২
এখানে টাইমস শব্দটি লক্ষ্য করুন
অনুরূপভাবে ৪ ভাগ ৪ সমান ১ লিখতে মার্কআপ হল ৪ ওভার ৪ সমানচিন্হ ১
এখানেই ম্যাথ সংক্রান্ত আলোচনা সমাপ্ত হল এবার আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে রাইটের উইন্ডোত়ে এই সূত্রগুলি লিখুন ৪ ভাগ ৪ সমানচিহ্ন ১ নিউলাইন মার্কআপ ব্যবহার করে সুত্রগুলির মধ্যে একটি লাইন ফাঁক দিন
A বুলিন এন্ড b ৪ ৩ এর থেকে বড়
x y এর প্রায় সমান
এবং ৪ ৩ এর সমান নয়
এখানেই লিব্রিঅফিস মাথ এর পরিচিতি এবং ফরমুলা এডিটর সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি লিব্রিঅফিস মাথ কী
ম্যাথ ব্যবহার করার জন্য সিস্টেমের আবশ্যক বৈশিষ্ট্য
ফরমুলা এডিটর ব্যবহার করা
একটি সাধারণ সূত্র লেখা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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ